কিছু লোক দেখা যাচ্ছে এবং একটি বাচ্চা দেখা যাচ্ছে মসজিদটির বাইরে কিছু পাইপ দিয়ে বেরি গেট করা রয়েছে।

মানুষ গুলো এখানে পার্ক এ বানানো সিমেন্ট -এর চেয়ার এ বসে আছে এবং এখানে কিছু বড়ো বড়ো গাছও দেখা যাচ্ছে।

এটি একটি পার্ক । যেখানে দেখা যাচ্ছে কিছু বড়ো বড়ো গাছ এবং কিছু পাহাড়ি ।

এখানে একটি রেল স্টেশন এর দৃশ্য দেখানো হয়েছে। যেখানে রেল স্টেশন এর নাম শিয়ালদা। এখানে শিয়ালদা রেল স্টেশন এর পাশে বেশ কিছু দোকান দেখা যাচ্ছে।

একটি ফুলের গেট এর সামনের দৃশ্য দেখা যাচ্ছে। ফুলের গেট টি বিভিন্ন ধরনের ফুল দিয়ে খুব সুন্দর ভাবে ডেকোরেট করা রয়েছে।

দূরে একটি দেওয়ালে দুটো পেন্টিং দেখা যাচ্ছে।

এটি একটি বাস স্টপ । যেখানে দেখা যায় যে বাস স্টপ টির মধ্যে দুতিন জন মানুষ দাঁড়িয়ে আছে এবং একজন মানুষ বসে আছে। বাস স্টপ টির পাশে একটি চায়ের দোকান রয়েছে এবং --

দি জঙ্গলের ভিতরে দৃশ্য দেখানো হয়েছে। জঙ্গলটির ভিতরে একটি রাস্তা চলে গেছে

এখানে একটি শপিং মলের এর বাইরের দৃশ্য দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাড়িটি খুব সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে।

একটি গ্যারেজ এর দৃশ্য দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে গ্যারেজ টির বাইরে বেশ কিছু স্কুটি এবং বাইক দার করানো রয়েছে এবং গ্যারেজ টির ভিতরেও কিছু স্কুটি রয়েছে এবং এখানে একটি লোক